Goverment নির্বুদ্ধিতার নানা কাজ করিয়া সেই জ্বালায় এমন ডোবাইতেছে তাই এমনও মনে হইতেছে যে Government যেন হত্যা অগ্নিকাণ্ডেরও অত্যাচারের দিকে যাইতেছে সুতরাং এই অহিংসা যেন সুতরাং এই অহিংসা যেন যেন আমাদের সহনীয়তার কারণেই এই রূপ মনে হইতেছে এ বা এমন ও মনে হইতেছে যে আমরা আমরা যেন প্রতিনিয়ত লইবার আঘাত তাকে ক্লিকাইয়া লুকাইয়া লালন করিতেছি কেবল একবার শুধু চাইলেই হয় দুর্বলের তেষ্টা থেকে তৃপ্তির অহিংসার হইতে কি কখনো সেচ কৃত আকৃতি অহিংসার উদ্ভব হইতে পরে আমি কি অসম্ভব পরীক্ষা চালাইতে ছিলাম যে ক্ষিপ্ত আক্রোশ দেখা দিবে নর নারী বিপন্ন হইয়া পরে

এবং সত্যি হইবে এবং তখন কেহই আমার বীরত্বের ভন্ডামির বীরত্ব অভিযোগে অভিযুক্ত করিতে পারিবে না আমার সকল সতর্ক বাণী আমার লক্ষে বিশ্ব না হয় যদিও তাহারা এই লক্ষ কে বিন্দু মাত্র পরিবর্তন না করে তবুও আমি তাহা দিগ্ কে বলিতেছি তাহারা যেন তাহাদের দাইত্ত উপলব্ধি করে তাহা দিগ্কে তাহা দিগ্কে আইন অমান্যের জন্য ঝাপাইয়া পড়িয়া পড়িতে হইবে এমন কোনো কথা নাই তাহারা গঠন মূলক নির্ঝঞ্জাট কাজে আত্ম নিয়োগ করিতে পারেন আমার আমরা যদি এখন হইতে সাবধান না হই তবে আমরা এমন জলে গিয়া পরিব যাহার গভীরতা সম্মন্ধে আমাদের কোনো ধারণাই নাই যাহারা কংগ্রেস এর মূল আদর্শ বিশ্বাস করেন না তাহাদের অবসই কংগ্রেস ত্যাগ করা উচিত এবং সংখ্যা লঘু লোক কে গান্ধীজি বলেন দেশপ্রেমের মনোভাবই

এই বলিষ্ঠ কথাগুলির মধ্যে চিত্ত বেদনা আছে কিন্তু সেই সঙ্গে আছে সু গঠিত জৌলুস ওই দিনই ছিল great someone এর রাত্রি গান্ধীজির গ্রেফতার আসন্ন অন্তরে অন্তরে তিনি সেইদিন বন্ধিত্ব কে মুক্তি বইলিয়ায় কামনা করিয়াছিলেন কিনা সে জানে দীর্ঘ কাল ধরিয়া গান্ধী জি গ্রেফতার হওয়ার আসা করিতেছিলেন সেই অনুসারে উনিশশো কুড়ি দোষই নভেম্বর লখনৌ হইতে তাহারা কার্যবাদী ব্যবস্থা হইতে ছিল এই নিজেকে এই জন্য প্রস্তুত করিতে ছিল যে আমি যদি গ্রেফতার হয় শীর্ষ প্রবন্ধে জন সাধারণ কে তাহার নির্দেশ জানাইয়া দিয়া উনিশশো বাইয়িস সালে নয় মার্চ তারিখে একটি প্রবন্ধের পুনরায় এই সম্ভাবনা সম্পর্কে তিনি উল্লেখ করেছেন তখন তাহার গ্রেফতারের গুজব সোনা যাইতেছিলো তিনি বলেন যে তিনি government কে ভয় করেন না government রক্তের শত নদী বইয়া বাহাই দিলেও আমি ভীত হইবো না একটি মাত্র জিনিস কে মাত্র তিনি ভয় করিতেছিলেন সেটি হলো তার গ্রেফতারের সংবাদ শুনাইয়া জনসাধারণ যদি পথ হারাইয়া ফেলে তাহা লজ্জার ব্যাপার হইবে জনসাধারণ পরিপূর্ণ আত্মঅসংযোগ পালন করিবে এবং আমার গ্রেফতারের দিন কে এবং আমার গ্রেফতারের দিন কে উৎসবে আনন্দের দিন বলিয়া গ্রহণ করিবে আমি ইহা কামনা করি goverment এ বিশ্বাস করেন যে সমগ্র আন্দোলনের মুলে রহিয়াচি আমি এবং আমাকে সরাতে পারিলেই আবার তাহারা শান্তি তে কাটাইতে পারিবে এখন কেবল জন সাধারণের শক্তির পরিমান বুঝিতেই তাহাদের বাকি রইয়াছে জনসাধারণের জনসাধারণ অবিকল ভাবে শাস্তি রক্ষা করুন আমাকে গ্রেফতার করিলে তাতে দেশময় হাঙ্গামা উদয় হয় এই ভয় সরকার যদি আমাকে গ্রেফতার করিতে ভয় পান তবে তাহা আমার পক্ষে গর্বের বানন্দের বিষয় হইবে না হইবে লজ্জার লাঞ্ছনার জনসাধারন গঠন মূলক কর্মসূচি সমগ্রটি পালন করিতে থাকে কোনো প্রকার হরতাল ক্রস প্রদর্শন বা সরকারের সহিত সহযোগিতা যেন না হয় বিচারালয় ও শিক্ষালয় গুলি বর্জন করিতে হবে সংখেপে পূর্ণ শান্তি এবং শৃঙ্খলায় পালন করিতে হইবে অসহযোগিতার কর্মসূচি জনসাধারণ যদি এই কর্মসূচি অনুসরণ করিয়া চলিতে পারে তবে তাহারা জয় লাভ করিবে অন্যথায় তাহা দিগকে মহা বিপদের সম্মুখীন হইতে হইবে যখনি সমস্ত প্রস্তুত তখনি গান্ধীজি তাহার সাধের বিশ্রাম স্থল আহমেদাবাদের নিকটে নিকটবর্তী সাধারণ একটি আশ্রমে ফিরিয়া গেলেন এবং সেখানে ফিরিয়া কিশোরের মধ্যে থাকিয়া শান্ত ভাবে ধ্যান করিতে করিতে পুলিশ আসার প্রতীক্ষা করিতে লাগিলেন তিনি কাতর ভাবে কামনা করিতে ছিলেন তাহার অনুপস্থিতি তে ভারত তাহার উদ্দেশ কে আরো দৃঢ় তোরো ভাবে প্রকাশ করিবে তাহার ধারা তিনি বলিবেন করাগার তাকে শান্তি এবং বিশ্রাম দিবে সম্ভবত এই বিশ্রামের ও তাহার প্রয়োজন ছিল দোষই march সেই রাত্রে কল সেজান রা আসিয়া গিয়েছিলো তাহাদের আসার সন্ধ্যার আগেই আশ্রমে পৌঁছে গিয়েছিলো মহাত্মা প্রস্তুত ছিলেন নিজেকে পুলিশের হাতে ছাড়িয়া দিলেন তারা গাড়ি যাইবার পথে গান্ধীজি তাহার অন্যতম কুশলগঞ্জ মন্ডি হরডালা হযরত মোহাম্মদের সহিত সাক্ষাৎ করিলেন মৌলানা বহু দূর হইতে গান্ধীজি কে বিদায় আলিঙ্গন দিতে আসিয়া ছিল এবং ইন্দ্রিয়া পত্রিকার সম্পাদক banker কেও তাহার মনীবের সহিত কারাগারে পাঠানো হইলো গান্ধীজির কারাগারের দরজা পর্যন্ত গাইতে অনমুতি পাইলেন আঠেরোই march শনিবারে দুপুরে আহমেদাবাদে ঢিঙ্গা ও tuition litre sing and counselling এগুলাতে গান্ধীজির মহা বিচার শুরু হইলো এই বিচার যেমনটি হইয়াছিল যেরূপ উদারতা মহানুভতা দৃষ্টান্ত কোদাতিক মিলে অভিযুক্ত এবং বিচারক উভয় যেন সৌজন্যের প্রতিযোগিতা দেখতে লাগিলেন এই সমগ্র সংগ্রামের মধ্যে england এর কখনোই এমন মহিমা উরুফে নিরপেক্ষতা অবলম্বন করিতে পারে নাই goverment যে সমস্ত চুক্তি করিয়া ছিল বিচারক গণ কে তাহার অন্যের খানিক উঠাইয়া লইলেন এই বিচার সম্মন্ধে প্রচুর লেখা হইয়াছে তাই ইহার প্রধান বিষয় গুলি আমি এখন সংক্ষেপে উল্লেখ করিব গান্ধীজি কে কেন সরকার অবশেষে গ্রেফতার করিলেন গ্রেফতার করিবার কথা দুই বছরের ও অধিক কাল ভাবিবার পর যখন গান্ধীজি গণ আন্দোলন কে নিরস্ত করিলেন এবং যখন তাহাকে হিংসাত্মক কার্যের এক রকম প্রতি বন্ধক বলিয়া মনে হইতে লাগিল সেই সন্ধির মুহূর্তে কোনো সরকার তাহাকে গ্রেফতার করিবার কথা স্থির করিলেন ইহা কি সরকারের ভুল মাত্র গান্ধী জি বলিয়াছিলেন তাই এখনো মনে হইতেছে যে government যেন হত্যা অগ্নিকান্ড অত্যাচার নিবারণের অধিকারীকেই অধিকার প্রদান করিবার জন্যই তাহারা যেন সমগ্র দেশ কে হত্যার অগ্নিকান্ড ও অত্যাচারে ডুবাইয়া ফেলিতে চাইবেন সরকার গান্ধীজির এই ভয়াবহ কথা গুলি প্রমান করার ইচ্ছা জানিয়েছিলেন সরকারের উভয় সরকারের উভয় সংকট গান্ধী জি কে শ্রদ্ধা করিতেন এবং ভয়ও করিতেন গান্ধীজির প্রতি কোমল ব্যবহার কোটিতে পারিলেই সরকার খুশি হইতেন কিন্তু গান্ধী জি government এর সহিত কোমল ব্যবহার করেন নাই তিনি হিংসা নিন্দা করিয়াছেন এবং তিনি তার সহিংসার যেকোনো হিংসার অপেক্ষা অভি বিপ্লবী

শক্তির অত্যন্ত আতঙ্ক করিয়া তুলেন lord burden এনং crystal monte huge প্রণিপাত হইতে একটি উদ্ধত একটি telegraph আসিয়া সমগ্র ভারতকে আঘাত করিল গান্ধী জি এই বর্ধিত আহ্বান শুনিয়ে ঘৃনাই থাকিয়া কহিলেন ব্রিটিশ সিংহ যদি আমাদের নিচের ওপর তাহার নোখমাক্ত থাবা মাড়িয়ে থাকে তবে তাহার সহিত আমাদের এর আপসে মীমাংসা কৰিব কিভাবে সম্ভব ব্রিটিশ সাম্রাজ্য শারীরিক গৃহ দুর্বলতাকে সংগঠিত এবং শত্রু শক্তির হিরণ প্রকাশের বিরল আহ ওপর ভিত্তি করিয়া প্রতিষ্টিত বিশ্বের শাসনকর্তা ন্যায়ের ম্যান বিধাতা বলিয়া যদি কেহ থাকে তবে তাহা কখনোই টিকিয়া থাকিতে পারিবে না উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের যে যুদ্ধ আরম্ভ হইয়া ছিল সে যুদ্ধ যে এক মাস হইয়া হোক কিংবা এক বছর হোক বহু বছর হোক কে শুনবে চলিবে এখন ব্রিটিশ জনসাধারণের তাহা আহ ব্রিটিশ জনসাধারণ তাহার উপলব্ধি করার উপযুক্ত সময় আসিয়াছে আমি কেবল আশা করি এবং ভগবানের কাছে প্রার্থনা করি যে শেষ পর্যন্ত অহিংস থাকিবার মতো

এই প্রবন্ধে এবং অন্য দুইটি প্রবন্ধে লিখিত কয়েকটি উক্তির অভিযোগে গান্ধীজি অভিযুক্ত হইলেন অন্য প্রবন্ধ দুই টির একটি উনিশশো একুশে উনিশে september এবং ওপরটি উনিশশো একুশের পনেরোই december তারিখে লিখিত হয় প্রথম টিতে আলীর ভাই দেড় গ্রেফতার উল্লেখ ছিল এবং দ্বিতীয়টি তে ছিল lord riding এর বক্তিতার উত্তর উত্তর প্রবন্ধে একই ঘোষণা ছিল অসমাপ্ত যুদ্ধের আমরা চাই স্বরাজ আমরা চাই সরকার জনসাধারণের ইচ্ছার নিবর্ত লক্ষ করুক আমরা শাস্তি চাহিনা প্রত্যাশা করি না সুতরাং গান্ধীজির বিরুদ্ধে অভিযোগ আসিল যে তিনি সরকারের প্রতি অনুগাদের প্রকার করিয়াছেন এবং সরকার উচ্ছেদসাধন করিতে ওপর কে প্রকাশে প্রতারিত করিয়াছে গান্ধী জি নিজেই নিজের পক্ষ সমর্থন করিতে তিনি অপরাধ গুলি স্বীকার কৰিলে মুম্বাইয়ের এক General Sir DSP Strong man বলিলেন যে অভিযোগে তিনটি প্রবন্ধের উল্লেখ আছে

সুতোরাং ইহার অনিশ্চয়তার প্রভাবকে বাড়াইয়া দেখালেন sir d p ganguly কে মুম্বাই এবং চুরি চৌরা যাই করিলেন গান্ধী জির অহিংসার প্রচার করিতে সত্য কিন্তু তিনি আনুগত্যের সোজা বলিতেছিলেন সুতরাং জনসাধারণ যে দাঙ্গা হাঙ্গামা করেছে সে জন্য তিনি গান্ধীজির বলিবার অনুমতি কোনটি ভুল পথ কোনটি নির্ভুল পথ এই সম্পর্ক এটিনি যে দ্বন্দ্ব নির্যাতন ভোগ করিতেছিলেন এবং তিনি কোন পথ অবলম্বন করিতে এবং তাহার ফল জনসাধারণের ওপর কি রূপ হইবে সে সম্পর্কে গত কয়েক সপ্তাহে ধরিয়া সেজন্য এবং সংখ্যাই সে মাঝে মাঝে মানুসিক আধ্যাত্মীক সংগায় তাহার সমস্ত বহিস্কার হইয়া গেল তিনি তাহার আতর শান্তি ফিরাইয়া পাইলেন যাহা কিছু ঘটিয়াছে তা বুঝিতে পারেন তাহাকেই তিনি প্রয়োজন বলিয়া গ্রহণ করিলেন যে প্রয়োজনের জন্য তিনি দুঃখিত হইতে পারেন এই কথাটি সে প্রয়োজন আহ তাহাকে শহীদ হইবে তিনি advocate general এর সঙ্গে একমত হইলেন হ্যাঁ তিনি সমস্ত কিছুর জন্য তিনি দায়ী অভিযোগে যাহা বলা হৈছে তাহার অপেক্ষা অনেক বেশি সময় পেরিয়ে আনুগত্য সম্পর্কের প্রচার করিয়াছে মাদ্রাজের গোল যোগ চৌরি চৌরা আর দানবী অপরাধ বোম্বাই এ উন্মুক্ত অত্যাচারে সমস্তর জন্য তিনি দায়ী বিচক্ষণ advocate general বলিয়াছে আমি একজন দায়িত্বশীল ব্যাক্তি যথেষ্ট শিক্ষা লাভ করিয়াছি এবং জাগতিক ব্যাপারে আমার অভিজ্ঞতা হইয়াছে প্রচুর সুতরাং আমি আমার প্রতি টি কাজের ফলাফল কি হইবে

আজ সকালে আমি অনুভব করিলাম আমি এখন যাহা বলিতেছি তাহা না বলিলে আমার কর্তব্যে ত্রুটি দেখা হইবে আমি হিংসা বাড়িতে চাহিয়ে ছিলাম আমি হিংসা আড়াইটে চাই আমার নীতির প্রথম সূত্র অহিংসা শেষ সূত্র অহিংসা কিন্তু আমাকে বাঁচিয়া লইতে হইবে হয় আমাকে এমন এক ব্যবস্থা নিতে হইবে বা মাথা নাত করিতে হইবে যাহা আমাদের দেশের অপূরণীয় অনিষ্ট বলিয়া চে বলে আমার বিশ্বাস নোই আমাকে বরণ করিতে হবে সেই জনতা কে যে জনতা আমার মুখ হইতে শত্রু উপলব্ধ করিয়া উন্মুক্ত আক্রোশে থাকিয়া পড়িবে আমি সেই জন্য গভীর ভাবে দুঃখিত আমি তাই এখানে লঘু কোনো শান্তি নহে শান্তি নহে কঠিনতম শাস্তি প্রবীনের জন্য উপস্থিত হইয়া চি আমি কোরুনা চাইনা কঠোরতম লাগবে জন্য প্রার্থনা করিতেছিনা আমি এখানে কঠিনতম শাস্তি সানন্দে গ্রহণের জন্য উপস্থিত হইয়াছি কাজেই এখন একটি মাত্র পথ উন্মুক্ত রিয়াছে হয় আপনাকে পদত্যাগ করিতে হবে নোই আমাকে কঠিনতম শাস্তি দিতে হইবে আসসালামু আলাইকুম

এইতো ভালো আছি তুমি কেমন আছো আমি আছি আল্লাহামদুল্লিয়া ভালো হ্যাঁ অনেকদিন পর কথা হচ্ছে তো তারপর কি অবস্থা বলো আজকাল কিভাবে সময় কাটতেছে সে আপনি মনে করেন সময় কাটার জন্যই online বিনোদন গুলোই বেশি ব্যবহার করা হয় কারণে যে খেলার মাঠ টাট যেগুলোর ছিল সেই গুলো দেখা যাচ্ছে পরে বন্ধুবান্ধব সবাই আপনার যে যার মত ব্যস্ত হয়ে পড়েছে হ্যাঁ তাও ঠিক এখন তো semester break দিলে entertainment জন্য এগুলোই করতে হয় বাসায় বসে বসে movie টুবি দেখতে হয় আর কি সময় কাটানো জন্য আমি বেশির ভাগ কারণ movie থেকে series দেখি বেশি আর কি আরে আমিও same same আ movie দেখতে গেলে কেন যেন আমার একটু খানিক boring লাগে কিন্তু যখন কোন একটা series দেখা শুরু করি series র ভিতর ঢুকে যাই আমি series শেষ না করে হচ্ছে ছাড়ি না এমন কখন ও হয় না যে আমি একটা series দেখা শুরু করেছি কিন্তু এটা complete করতে পারিনি মানে কোন series গুলো বেশি দেখেন হিন্দি english বাংলা english তো এখন হইচই এ দেখা হয় কিন্তু english series দেখে হচ্ছে series দেখা শুরু করেছি যেমন friends game of throne এগুলা দিয়ে হচ্ছে শুরু করেছি series দেখা আমার জীবনের প্রথম series ছিল game of thron দেখছো তুমি বাহ এইটা আমার কাছে একটা দারুণ একটা series যারাই আমার friend দের মধ্যে বলে যে game of throne দেখা নেই আমাকে জোর করে game of throne দেখায় যে দেখ এটা ভালো লাগবেই এমন কাউকে শুনি নাই যে game of throne ভালো লাগেনা আমি আসছি মনে করেন তার আগে english movie দেখতে ভালো লাগত না ওই game of throne দেখার পর থেকে এখন english series english movie সব দেখি কারণ এখন english টা যে এত সুন্দর করে করা হ্যাঁ হ্যাঁ ব্রিটিশ english অনেক সুন্দর লাগে শুনতে মানে মজা লাগে আরকি কিন্তু কঠিন অনেক অনেক চেষ্টা করলেও ব্রিটিশ english তুমি এক সুন্দর মতন কথা বলতে পারবা না কিন্তু বোঝা যায় ওটা একদম clear বোঝা যায় হ্যাঁ হ্যাঁ ওরা হচ্ছে একদম clear বলে american রা যেরকম english ছেড়ে ছেড়ে বলে ব্রিটিশদের ওরকম না আর মজা লাগে আর কি series র মধ্যে english শুনতে তাই যাই হোক না কেন game of throne সবকটা film দেখেছেন তাই না

game of throne নিয়ে সবার এত দুঃখ মনে করো যে last seasons মজা হয় নাই তো তোমার কি অবস্থা বল তোমার ভালো লাগছে কি না ending টা

last পাগল হয়ে যায় মানে ওদের যে বংশে সবাই ঐরকম মাথায় একটু সমস্যা হয়ে যাই শেষে যে নিজেরাই নিজেদের ক্ষতি করে আর কি হ্যাঁ হ্যাঁ এইরকম দেখাইছে আসলে এ game of throne এমন একটা series যেটা অনেক ভাবে ending পেতে পারতো তো ওরা যে কিভাবে ending দিয়েছে আমাদের একটু পছন্দ হয় নাই আমাদের পছন্দটা তো উনারা মাথায় রাখতো না ওনারা হচ্ছে mystry যেগুলো দেখাছেন ওরা তাতে মনে করেন মন খারাপ সেই কাজটাই করেন আমি সবাইকে সেটাই বুঝায় যে আমাদের পছন্দ না পছন্দের যদি ওদের কোন যায় আসে না ওরা শুধু থেকে যেরকম করছে আমাদের সবকিছু দিয়ে আমাদের মন খারাপ করাই তো আর আমাদের expectation যে এরকম ছিল তার opposite সব সময় কাজ করতো তাহলে ending টাও ওরা সেই ভাবে করত যে আমরা expect করতে ছিলাম jon snow অথবা khaleesi হচ্ছে যে iron throne এর কিন্তু শেষ পযন্ত দুজনকে দুই দিকে পাঠায় sad করে দিয়েছে

আসলে আমরা তো বাঙালি তো আমাদের ঐসব la শেষ পর্যন্ত মিল না হলে ভালো লাগে না ছোটবেলা থেকে বাংলা সিনেমা নাটক যাই দেখি আসছি last এ নায়ক নায়িকা মিল করতে হবে এইরকম তো মিল না দেখাইলে আমাদের একটু কষ্ট কষ্ট লাগবে এটাই স্বাভাবিক এটাই মানুষ বোঝে না খালি তর্ক করে তো আমার কাছে মানে ending টা আমি যেরকম আশা করছি যে অনেক অদ্ভুত হবে অদ্ভুতী হয়েছে আমি এরকমই expect করেছিলাম তা আমার একটা বেশি খারাপ লাগেনি আবার মনে করেন কিছুদিন আগে আবার game of throne দেখা শুরু করেছিলাম season one টা দেখছি এবার দেখতে দেখতে দেখি হালকা করে dragon চলে আসছে

যাক house of dragon দেখছি দেখা শেষ হয়েছে পরে মনে হয়েছে যে দুই বছর wait করা impossible কারণ house of dragon মজাটাই কিন্তু season two শুরু হবে মানে ওদের dragon এর dance মানে মারামারিটা ঐটা first seasons তো খালি পরিচয় পর্বই হইল সব যুদ্ধ তো কিছু দেখালো না first seasons কিছুই দেখায় না আপনার শুধু প্রত্যেকটা seasons এর শুরুতে দেখাচ্ছে যে পাঁচ বছর পর কুড়ি বছর পর পনেরো বছর পর হ্যাঁ মানে ওরা কাহিনীটা হচ্ছে কি মাত্র মানে সবদিক থেকে start করতে season one মানে season two তে হচ্ছে কি মানে ওদের যেই মানে focus টা আর কি আমাদের সবার যেটা উপর ওই জিনিসটা হচ্ছে second season দেখাবে season ওটা দেখা but হয়নি climax একদম তৈরি করে রাখছে য season two টা শুরুই হবে ধামাকা দিয়ে কিন্তু অনেক wait করতে হবে। এই wait করাটাই হয় না হ্যাঁ তারপরে jon snow নিয়ে কি একটা series আসছে দেখছিলাম নামটাম jon snow কে নিয়ে HPOchanel টা হচ্ছে jon snow করছে যে যন্ত্র শুধুমাত্র jon snow কাহিনী যেও যে চলে গেল black এ মানে north চলে গেল তারপর কি হবে ওটা ওটা নিয়ে একটা series ওরা করবে শুধুমাত্র এখনো করেনি seen off just announce করছে আর কি যে শুরু করবে ওটা shooting আর কি শুরু হইতে পারে তবে যে friends র কথা বলছ english অতটা ওইভাবে আর কি ভালো লাগেনা দেখছি আমি একটা episode দেখতে আমার মাথা ব্যাথা শুরু হয়ে গেছে মানে আমি আর দেখিনি ওইটা ওইটা আমি দেখছিলাম একদম শুরুর দিকে অনেক বছর আগে তখন একদম শুরুর দিকে তো একটা friends বলছিল ওটা অনেক কমে দি আর এটা যেহেত friends series মানে series টা অনেক আগের তখনকার time র জন্য হচ্ছে যে এই series টা অনেক ভালো করছিল এখন তো অনেক ভালো ভালো big budget ভালো ভালো story writer এর আর কি series আসছে তখন তো friends ছিল মানে সবার কাছে অনেক জোস ছিল। আর এটা character গুলো যেহেতু অনে famous আর ফেসবুকে সারাক্ষণ এদের নিয়েই হচ্ছে mems দেখতে থাকি এর জন্য আমি তাকে দেখে শেষ করছিলাম একদম শুরুর দিকে

হ্যাঁ অনেক বড় series ওইটা এই time হলে আমিও শেষ করতে পারতাম না মানে এত সময় কার আছে কিন্তু তখন তো অনেক সময় ছিল ছোট ছিলাম বসে বসে দেখছি আর কি দেখে

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অনেকেই এটা তুলনা করে আমি তো একবার আমার একটা friend কে জিজ্ঞাসা করলাম game of throne দেখছোস তারপর বলে কি না কিন্তু আমি game of throne দেখনি আমি বলি দুইটা দুই জিনিস মানে by kings দেখলে যে game of throne দেখা যাবে না বা অন্য রকমের এটা কিন্তু বলা যায় না আমিও by king শেষ করার পরে ওইটা বুঝতেছি দুইটার কাহিনী পুরো দুই রকম কিন্তু দুইটাই সুন্দর হ্যাঁ আমাকে অনেকেই বলছে by kings শেষ করতে আমি by king শেষ করতে পারিনি করিও নি আর walking dead অনেকে বলছে walking day দেখিস তো আমার এই দুটো দেখা হয়নি তো আমার কাছে মনে হয় না যে game of throne এর মত এরা হবে না game of throne র পুরো বিপরীত কিন্তু by king টা সময় পেলে দেখেন আর কি অনেক সুন্দর একটা কাহিনী মানে পুরো সমুদ্রের জলদস্যু যারা বলে না এক জায়গাতে এক জায়গায় গিয়ে লুট করে

যখন তখন দেখা হয় main কাহিনী হচ্ছে তারা সমুদ্র পার হয়ে যোদ্ধা নিয়ে যায় যে এক জায়গাতে এক একটা দেশে বিভিন্ন দেশে ডাকাতি করে মানে যুদ্ধ করে তারপরে ওখান থেকে জিনিসপাতি লুটে তারপর দেশে নিয়ে চলে আসে আর কি আচ্ছা আচ্ছা মানে ডাকাতি করে কিন্তু এটা হচ্ছে সমুদ্রের মাধ্যমে আর দেশ অন্তর হয় আর কি নাকি হ্যাঁ মানে বাইরের দেশে যাই নিজেদের এখানে না ওদের একটা cinema মানে সমুদ্রে তো আবার মাঝে মাঝে ঝড় বৃষ্টি আসে ওই গুলো বাদে যখন একটা রোদের সময় থাকে তখন তারা বেরোয় আচ্ছা বুঝতে পারছি আর নিজের দেশে যায়না আচ্ছা বুঝছি ওদের trait তা হ্যাঁ তাইলে এটা দেখবো সময় পাইলে আজ কাল হচ্ছে সবাই অনেক anime দেখে তো আমার friend রা দেখে anime আমি দেখনা ওরা আবার একটা suggest করছে anime

তো ভাবছো ওই যে Attack on Titan তো ভাবছি এটা দেখবো এটা তো অনেক famous যারাই anime দেখে তারাই এটা দেখেছে মোটামোটি আমি Attack on Titan তা শেষ করেছি two টা download করে রাখছি আর কি দেখবো কেমন Attack on Titan এর

ওহ আচ্ছা recently হচ্ছে Wednesday বের হয়েছে না Netflix এর তো এই show টা তো অনেক চলতেছে সবাই দেখতেছে আমি শুরু করছিলাম দেখা দুইটা episode মানে আমার friend এটা একদম প্লাবন দের মতো একটা series বার করেছে Netflix এটা ব্যাড দিয়ে তুই হচ্ছে twilight দেখ twilight হচ্ছে একটা সাগা মানে এটার তিনটা movie আছে অনেক আগের তা আমি তিনটা movie দেখিনাই তো ও বললো এই wednesday না দেখে ওই একটু twilight দেখলে বেশি মজা পাবো পরে আর continue করা হয়নি twilight movie টা হচ্ছে আপনার vampire দের নিয়ে কাহিনী vampire আর সাধারণ মানুষের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অনেক আগের তো আমি একটা দেখছিলাম তো ও বললো একটা না এই সাগর নাকি তিনটা movie আছে সম্ভবত তো শেষ করতে বললো

আহা naruto আমার friend রা naruto র পাগল কিন্তু আমি naruto র শুরু করিনি কারণ naruto অনেক বড় মানে শেষ না করলে মজা পাবে না এত বড় একটা জিনিষ কেমনে শেষ করবে আর এতে শুধুই করা হচ্ছে না দেখা শুরু করলেই শেষ হয়ে যাবে ও আচ্ছা anime series গুলো কোন site থেকে দেখা যাই বলতো

ও আচ্ছা এর FTP server থেকে নাও বুঝলাম আমি F movies তে সবই পেয়ে যাই series টিরিস movie য়ার অন্য কোথাও যাওয়া লাগে না

ও আচ্ছা আচ্ছা ওইটাতে কি আর anime থাকবে? হ্যাঁ ওটাতে সব পাবেন মানে convert file মানে চারশো বিশ সাতশো বিশ এর জন্যই ওইটা হ্যাঁ এমন mlwbd টা থেকে আমিও কিছু জিনিষ দেখছি এটা আমার কাছে ভালই লাগছে এই site টাই এই site টাতে সব থাকে মানে হিন্দি জিনিসপ্ত্র আছে আর American মানে hollywood যেগুলো বল movie series এগুলোও আছে তা আমার কাছে এটা ভালো লাগছে একের ভেতর সব সেটা থেকে আরামে download করা যায় আপনি হিন্দি web series দেখেন না হিন্দি web series হিন্দি series এক দুটো দেখি যখন friend রা দেখায় এমনি কেউ এক একটা যদি famous না হয় recommend না করে তাহলে দেখি না

আমি এক দুটা বলতে হচ্ছে netflix র কয়েকটা যা দেখেছি তোমার series না ভুল বলতেছি series না ওটা হচ্ছে movie ছিল আলিয়া ভাটের recent ওইটা একটা হ্যাঁ না ওটা তো netflix দেয় নাই netflix এ দিছে হইছে তোমার darling movie টা দিছিলো ওইটা দেখেছি এছাড়া হচ্ছে Saif Ali Khan এর একটা series বেরোয় ছিল না ওটাও নামিয়ে রাখছি কিন্তু ওটা শেষ করিনি ওটাও netflix এর indian series বলতে এইতো যেগুলা netflix এ বেরোয় ওগুলারই নাম শোনা হয় তুমি কি দেখছো indian গুলা দেখো indian আমি indian দেখলে মনে করেন সবটা দেখা পরে এই হচ্ছে netflix prime video আরও যেকটা OTT সব গুলো তুমিই suggest করতে পারো তুমিই একটা suggest করো তালে indian Mirzapur দেখেন নি ওহ আছে এইটা তো famous না এটা দেখিনি নাম শুনছি অনেক এটা মানে এই gang দুই gang এর সংঘর্ষ নিয়ে তৈরি একটি ওই indian একটা series দেখলাম তার নাম টাই ভুলে গেছি but ওটা আসলে arrange marriage এর উপর base করে মানে arrange marriage না mainly হচ্ছে college এর একটা college এ সবাই ভর্তি হয় তো ওই college এর ভিতর এর একটা প্রেম কাহিনী

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওরকম নামটা ভুলে গেছি কিন্তু মজার netflix এ দিছিলো ওটা ওইটা indian ছিল হ্যাঁ recent ওই series টা দেখা হয়ছে আর এই darling movie টা netflix আর একটা জনপ্রিয় series dark দেখছেন কি dark আমার personal favorite হ্যাঁ dark আমার অনেক পছন্দ হৈছে আর dark আমার friend দের মধ্যে যারা যারা dark বুঝেনাই ওদেরকে হচ্ছে আমি dark বুঝাই দিচ্ছি আবার তো কিছুদিন আগে একটা বের করছিলো কি যেন ওইটার নাম ওই যে হ্যাঁ হ্যাঁ bermuda triangle নিয়ে ওহ হ্যাঁ nineteen eighty two ঐটা আমি দেখিনাই কিন্তু ঐটা আমার যেই friend দেখছে ও হচ্ছে review দিছিলো ফেইসবুক এ তো ও বললো কি এটা বলসে এটা dark এর মতো কিন্তু এটা আসলে dark এর কাঁচা কাছিও যায় নাই আর কয়দিন পরে আবার ওই channel আরকি announce করছে যে এটার second season আসবেনা তো second season আসবে না জেনে আর প্রথমটা দেখি নাই হটাৎ করে এই time থেকে মন খারাপ হয় গেছিলো আর কি যে এত কষ্ট করে দেখলাম তুমি দেখছো প্রথম season তাইলেতো তোমার জন্য sad ব্যাপার যে second season পাবেনা এটার অদেখা যাক series এর তো অভাব নাই যখন যা সময় পাই series দেখি আর movie মোটামুটি ঘুম থেকে তবে Bangladesh চোদ্দই অগাস্ট তা অবশ্যই দেখবেন

সত্যি ঘটনা নিয়ে সত্যি ঘটনা নিয়ে ঠিক আছে তু্মি যেহেতু বললে আমি যখনি free time পাই এটা দেখবো চোদ্দই অগাস্ট okay আচ্ছা আপু তাহলে অন্য একদিন কথা হবে ঠিক আছে ভালো থাকো আবার কথা হবে